তাই না এবং এগুলো বড়ো বড়ো মেট্রো সিটি এবং বড়ো বড়ো শহরেই পাওয়া যায়।

এটি একটি হাসপাতালের তোলা ছবি এবং হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্ট তার মধ্যে ট্রমা সেন্টার এন্ড এমার্জেন্সি এই বিল্ডিং ছবি এটি মালদা মেডিকেল কলেজ এর তোলা ছবি।

এটি মালদা শহরে পশ্চিম দিকে দক্ষিণ দিনাজপুরের লাগোয়া স্থানে রয়েছে।

এই কালী পুজো সাধারণ তো হিন্দু সম্প্রদায়ের মানুষেরা করে থাকে।

ট্রেন -এর পরে যোগাযোগের আনতাম মাধ্যম হলো বাস বা মাল পরিবহনের অন্যতম মাধ্যম হলো এই বাস ।

এটি একটি দোকান এবং ডায়রি ফার্ম যেখানে মূল রুগীর যাবতীয় জিনিস পাওয়া যায়।

এখান থেকে মানুষ বিভিন্ন দূর দূরান্তে যাতায়াত করতে পারে ট্রেন -এর পরিবর্তে বাস মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম যা সল্প খরচে ভারতবর্ষের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় এই বাস যোগাযোগের মাধ--